এখানে একটি মহিলা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

লোকগুলির পিছনে একটি গেট দেখা যাচ্ছে।

এখানে একটি লোককে দেখা যাচ্ছে।

এখানে একটি পেসার কুকার ও একটি গামলা রয়েছে।

এখানে অনেক কয়েকটি বাচ্চা ড্রয়িং করছে।

এখানে উপরে কাগজের তৈরি কিছু জিনিস ঝুলিয়ে রাখা রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি গাড়ি।

এই গাড়িটির এখানে একটি লোককেও দেখা যাচ্ছে।

এখানে চারদিকটা দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

এখানে কয়েকজন লোক কাস করতিছে।